হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুবই সুন্দর একটা।

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটা খুবি সুন্দর ইস্কুল আর এ ইস্কুল - এর জন্য আপনারা না টেনশন করে তারা তারি আসুন এবং আমাদের স্কুল -এ ভর্তি হন। আর এখেনে খুবই সুন্দর একটা পার্ক আছে তো এখেনে টিফিন টাইম -এ পার্ক - কে তে খেলা করা যায়। তো আপনারা না চিন্তা করে তারাতারি ইস্কুল - এ তে ভর্তি হন ।